আহ এখানে দুটো গাছের ডাল রয়েছে। যেখানে আহ একটা ছেলে বাচ্চা ছেলে উঠে সেটা খেলছে বাচ্চা ছেলেটার--

আর এখানে অ্যা মা যে উম অ্যা ওয়া ওয়াল -টা রয়েছে সেটা সবুজ কালার -এর তার পাশে একটা--

আর গাছপালা রয়েছে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে।

অঃ-অঃ সামনের দিকে কিছু ক্ষেত টাইপের রয়েছে। যেটাতে অনেক সবুজ গাছপালা আছে। তার সামনের দিকে একটা সাইকেল টাইপের রয়েছে নীল কালার এর সাইকেল ।

আহ ম আ লোকগুলোর মধ্যে দুজনের লাল রঙের ব্যাগ -ও রয়েছে।

আহ কয়েকটা সবুজ রঙের গাছ রয়েছে। তার পেছনে কিছু বিল্ডিং রয়েছে। বিল্ডিং এর কালার হচ্ছে--

আর এখানে অনেক বেশি আলোক পড়ছে দেখে মনে হচ্ছে এটি দিনের বেলা।

এবং আহ বেরোনের পথে --

ও তার সামনে একটা রাস্তাও রয়েছে এবং --

এখানে সাদা আলো জ্বালানো হয়েছে চারদিকে এবং আহ--

এটা একটা পুরোনো বিল্ডিং টাইপের লাগছে ।

চারদিকে গোল করে ব্যা জাল গোল আকারে ডিসাইন গুলো আছে এবং এখানে অনেক আলো পড়ছে। দেখে মনে হচ্ছে--

এবং আহ যে দেওয়ালটা দেওয়ালটা এবং কালো সাদার ওপরে।

আহ গায়ের রং হচ্ছে কাহেল।

হচ্ছে সবুজ কালার -এর এবং এখানে অনেক লাল বালিও পরে রয়েছে।

গাছ আছে সবুজ কালার -এর এবং আকাশ টা হচ্ছে নীল নীল কালার -এর এবং এখানে--

আহ দেখে বিকেল বেলার সময় মনে হচ্ছে।

আহ মন্দিরের সামনে ফ্রন্টের গেট লাগছে তার নিচে কয়েকজন লোক মন্দিরের মধ্যে প্রবেশ করছে।

এবং তার বাইরে বিভিন্ন গাছপালা রয়েছে যেটা সবুজ আকারের সবুজ রং এর--

আর চারচাকা গাড়িও রয়েছে যেটা হচ্ছে কালো কালার এর আর একটা গাড়ি রয়েছে সেটা সাদা কালার এর এখানে অনেক আলো আছে দেখে মনে হচ্ছে যে এটা দিনের বেলা।

যেখান দিয়ে ভেপার -এর আলো আসছে।

আহ পোল্ট্রি ফার্ম -এর মধ্যে বা বা ছাদের দিকে বিভিন্ন হ্যালোজেন লাইট জ্বলছে ।

আহ ঘর টাইপের রয়েছে। একটা বিল্ডিং টাইপের রয়েছে। যেটা সবুজ প্রকৃতির।

প্যান্ডেল টা এবংআহ প্যান্ডেল এর সামনে হ্যালোজেন লাইট লাগানো রয়েছে চার ধরনের।

আহ অ্যাসবেসটস দিয়ে আছে নীল অ্যাসবেসটস দিয়ে আছে আর নিচে --।

আর এটা দেখে একটা এস. বি. আই. ব্যা এস. বি. আই. এর এ.টি.এম. আছে এখানে।

এবার এখান দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক তার ও দেখা যাচ্ছে।

আহ যে ছাদটা রয়েছে সেখান থেকে --

আহ রং ঝরে পড়েছে এবং কিছু ঢালাই এর অংশ ছেড়ে ছেড়ে পড়েছে যেটা --

এবং তারা লাল কালার - এর একটা পোষাক পরে রয়েছে । মাথায় একটা হলুদ কালার - এর হেলমেট পরে রয়েছে।

এবং সেখানে অনেক লোকজন ও আছে যারা --